এটা একটি বৃষ্টি ভেজা রাস্তা এবং এখানে অনেক ছোট বড় ঘর দেখা যাচ্ছে এবং চার চাকাও আছে।

এটি একটি চালা এর ওপরে বাস ও দড়ি দেখা যাচ্ছে নিচে একটি টেবিল আছে এবং এতে অনেক আলো জ্বলছে ।

ওদিকে সিংহের মুখ দেখা যাচ্ছে। গেটে এর সামনে দুজন ড্রেস পরে দাঁড়িয়ে আছে এবং অনেক লোকও দেখা।

এটি একটি কলেজ । কলেজটা বেশ বড়। এটি সাদা রঙের এবং গেরুয়া রঙের বর্ডার দেওয়া। এখানে সামনে অনেক সাইকেল ও মটর --